এবং অনেক মানুষ যাওয়া আসা করছেন। দূরে একটি দোকান দেখা যাচ্ছে। দোকানে অনেক জিনিসপত্র বিক্রি করছে এবং সবুজ গাছ দেখা যাচ্ছে।

এবং বিল্ডিং -টি কালার হলুদ এবং নিচের বাদামের।